ছবিটিতে একটি কফি শপ দেখা যাচ্ছে।

এখানে কয়েকজন লোককে দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলি ঠাকুরের মূর্তি সাজানো এবং গোছানো আছে।

এখানে পার্কটির টিন দিয়ে ছাউনি দেওয়া রয়েছে।

আকাশটি নীল এবং মেঘে ভর্তি রয়েছে।

এখানে বাচ্ছাগুলি কিছু একটি করছে।

দোকানটির সামনে কয়েকটি স্পঞ্চ দেখা যাচ্ছে।

দোকানটিতে স্লিপ ওয়েল লেখা রয়েছে।

রেললাইন -এর অপজিট -এ একটি সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি হোটেল দেখা যাচ্ছে । এই হোটেলের বাইরে --

ছবিটি রাত্রেবেলা তোলা হয়েছে যেহেতু চারিদিকে অন্ধকারে আবদ্ধ।

স্টেজ -এর মধ্যে কিছু একটা পারফরম্যান্স চলছে।

এখানে বিভিন্ন ধরনের লোকজনকে দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলি গাছের ঠোম করা রয়েছে।

একটি রোড সাইড -এর মধ্যে অ কয়েকটি গাড়ি দেখা যাচ্ছে।

গোটা দোকান মালে ভর্তি।

খুব সুন্দরভাবে সাজানো এবং গুছানো রয়েছে এখানে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি বাইক -এর দোকান।

বাইক -এর দোকানটি খুব বড়ো বিল্ডিং -এ রয়েছে।

এই বিল্ডিং -টির বাইরে কয়েকটি বাস দাঁড়ানো রয়েছে।

ওষুধগুলি খুব সুন্দরভাবে সাজানো এবং গোছানো আছে।

এই ছবিটি রাতে তোলা হয়েছে।

ম্যাঘি দেখা যাচ্ছে ছবিটিতে।

ছবিটিতে কয়েকটি ভুট্টা দেখা যাচ্ছে।

এখানে খোলা মাঠ দেখা যাচ্ছে।

সামনের দিকে কয়েকটি ছোট ছোট গাছপালাও রয়েছে।

বাইক -টির উপরে ধূপগুড়ি ধর্মকাটা লেখা রয়েছে।

এই ছবিটি অবশ্যই রাত্রিবেলা তোলা হয়েছে।

ঘরটির সামনে একটি পাকা রাস্থাও রয়েছে।